এই চোবিতে আমরা দেখতে পাচ্চি যে একানে কতকগুলো চেয়ার রাখা আচে--

এবং একটি হয়তো কোনো একটি হার্ডওয়ারে র বা কোনো পাথরের কোনো কিচ্ছু হবে পাথরের ফ্যাক্টরি হতে পারে সম্ভব--

এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকজন লুক ব্যায়াম করচেন এবং একজন দেখচি মেন্টর আচে বা শিক্ষক আমরা যাকে বলি।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি শেরওয়ানি এবং একটি ওয়াশকোট আছে শেরওয়ানিটি দেখতে অতি সুন্দর লাগছে।

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কয়েকগুলি মোটরসাইকেল রাখা আছে এবং একজন লোকও আছেন।

এবং এ এগুলো দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা।

এখানে দেখতে পাচ্ছি একটি বোর্ড রাখা আছে এবং এখানে দেখতে পাচ্ছি ছাদের ওপর কিছু একটা--

একানে কয়েকটি গাছপালাও আচে একানে দেখতে পাচচি এবং উফ ছেলেমেয়েরা অনেক হাসিখুশি খেলাধুলা করচে এবং চর্কি চড়ছে দোলনা চড়চে।

এবং পাশের দোকানে দেখতে পাচ্ছি কিছু কোল্ড্রিঙ্কস রাখা আ--

বিল্ডিংয়ের সামনে একটি ফুলের বাগান আছে এবং--

এবং উনাদের রুমে এ_সি লাগানো আচে।

এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ল্যাবের ছবি দেওয়া।

নীচে এবং বিল্ডিংটির ওপর দুটি কাক বসে আছে কাক--

এর এবং বৈদ্যুতিক মিটারের ঠিক পাশাপাশি একটি এম_সি_বি সুইচ লাগানো আচে।